এখানে একটা গঙ্গা নদীর মতো দেখানো হয়েছে। সাইড -এ তিনটা বড় বড় গেট দেওয়া আছে । গেট -এর সাইড -এ একটা কোনো মন্দির আছে মন্দির এর মধ্যে অনেকটা ভিড় আছে --

ইশকুলটা চার তালা বনানো হয়েছে । সবাই সাদা সাদা পরে নীল ঝাণ্ডার আগে ঝাণ্ডা খাড়ানো হয়ে--

এটা একটা হল হল মধ্যে বাঙাল ফ্যামিলি হোটেল গীতাঞ্জলি লেখানো হয়েছে--

উপরে কিতাব আ ফোন রাখা আছে। সাইড এ কিতাব ডিজাইন করা ফুল ডাস্টবিন অনেক মতন সামাল রাখা আছে--

আকাশটা ব্লু ব্লু লাগছে।।

পাশে গ্রিল দেওয়া আছে। গ্রিল -এর মধ্যে জানলাগুলো লাল বর্ডার দিয়ে গ্লাস লাগানো হয়েছে।